এইকানে অনেক মাল ঝোলানো রয়েছে।

এইটা দেইখা মনে হচ্ছে এইটা একটি পাকা হাই রোড ।।

ছবিটিতে একটি ফেমলি দেখা যাচ্ছে।

এখানে একটি খেলার মাঠ রয়েছে।

ভবনের সামনে সুন্দর আলোকসজ্জা করা রয়েছে।

সামনে কয়েকটা মটরসাইকেল রাখা রয়েছে।

ছবির কেন্দ্রে আলোকসহ আলোকসজ্জিত একটি ঘড়ির টাওয়ার দেখা যাচ্ছে।

রাস্তায় প্রচুর মানুষ হাঁটাহাটি ও কেনাকাটা করছে।